এখানে আমরা একটি বিয়ে বাড়ির ছবি দেখতে পাচ্ছি। যেখানে একজন মহিলা খুব সুন্দর করে --

ঘনীভূত মেঘ দেখা যাচ্ছে এবং আকাশেও মেঘের ঘনঘটা লক্ষ্য করা যাচ্ছে।

একটি সুন্দর গণেশের মূর্তি রয়েছে এবং পেছনে অসংখ্য ফুল দিয়ে সাজানো রয়েছে।

পেছনে আরেকটি রড -এ একটি তোয়ালে এবং দুটো কাপড় ঝুলতে দেখা যাচ্ছে এবং নীচে একটি টুলের ওপর একটি মাটির জালা এবং পাশে একটি জলের ড্রাম আছে।

এবং ধূপকাঠি চাল ডাল ডিও ড্রেন্ট বডি স্প্রে এবং আরো নানা ধরণের জিনিস। কাপড় কাঁচার সামগ্রী লাইজল ইসি ইত্যাদি দেখতে পাওয়া যাচ্ছে।